এটা একটা বড় বাড়ির মধ্যে হচ্ছে একটা এ.সি লাগানো আছে।

এটি কোলকাতার খুব পুরোনো কলেজ সিটি কলে--

এটা কোন একটি বিউটি পার্লার আছে যেখানে একজন মহিলা তার হেয়ার ঠিক করছে ।

বং পিছনে একটি বাড়ি আছে বড়।

এটি একটি বাঁধাকপি চাষের জমিতে ছবিটি তোলা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অনেক বাঁধাকপি একসাথে রয়েছে। এবং খুব সুন্দর লাগছে। এবং সব একই সাইজের বাঁধাকপি আছে।